এখানে কিছু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।

সামনে কয়েকজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি।

সামনে দেখতে পাচ্ছি আমরা একটা বিশাল বড় হল রুম ।